ক্লাসরুম -এর মধ্যে অনেগুলি ডেস্ক ব্রেঞ্চ রয়েছে ক্লাস --

অনেক মানুষ যাতায়াত করছে। রাস্তার পাশে খাবারের দোকান রয়েছে।

অনেক জলে বন্যার জল। অনেক জল দেখা যাচ্ছে নদীতে।

রয়েছে একটা জঙ্গলের তার মধ্যে একটা ছোট দেখে পুকুর দেখা যাচ্ছেএ ।

সামনে একটি অ্যাম্বুলেন্স গাড়ি দাঁড়িয়ে আছে উন পেছনে একটি বড় দেখে বাড়ি রয়েছে। একটি টালির ও বাড়ি--

উ টা একটা মাঠ দেখা যাচ্ছে। মাঠের ঘাসগুলো শুকিয়ে গে--

এখানে মাছগুলো বেশ বড় বড়ই রয়েছে মাঝারি টাইপ এর সেই মাছগুলো এইটা বড়ই রয়েছে।

এইখানে একটা ফলের দোকান দেখা যাচ্ছে ফলের দোকানটি--

এ-এ-এ নাসপাতি রয়েছে মৌসুমী লেবু রয়েছে তরমুজ রয়েছে।

উহ এরোপ্লেন লেগে আছে ওখানে কেউ ঐখান থেকে থে থে দু যাত্রীরা নামছে ।

নামছে না উঠছে বোঝা যাচ্ছে না আর একটি অর--

নেট দিয়ে ঘেরা রয়েছে চিড়িয়াখানাটি একটি সিংহ দেখা যা--